এই তো চলছে তুই বল তোর কি খবর?

ইশ ফুচকা খেতে আমি তোকে কি important কথার জন্য call করছি তুই আবার আমি ভাবতেছি কি হলো, মেয়েটার পাত্তা নাই কই গেলো না গেলো তোর ইনস্টাগ্রাম এ দেখতেছি তুই কোনো story দিছিস না কোনো post নেই reels বানাচ্ছিস না কি ব্যাপার ভাই কোথায় আছিস তুই? আরে কি বলবো ইনস্টাগ্রাম এ খালি একটা জিনিস যে scroll করলে একটা গানটাকেই চোদ্দ বার করে দেয় যখন কি ওটার মধ্যে reels বানাবি বল তো তুই? একটা যদি গান trending এ আসে ব্যাস ওখানটাই trending টা শেষ হয় যাবে এই গান তা শুনে শুনে যতক্ষণ না লোকটাকে পচিয়া না দেবে ইনস্টাগ্রাম এ ওই জিনিসটা নিয়ে আর শান্তি হবে না। হ্যাঁ সেটা ঠিক আমি সেটাই ভাবি মেয়েটা কই গেলো মানে অনেক কিছু মানে ওই যে তুই তো দেখছিসই কেস গুলা কি হচ্ছে

আমি মনে হয় ঘুমাচ্ছিলাম বা কিছু কাজ করছিলাম হয় তো আমি তোর call তুই করেছিস আমি দেখিনি আরে তুই একটা news শুনবি আমাদের এখন তা কি হয়েছে? কি হয়েছে ভাই বল, একটা ছোট বাচ্চা সকাল বেলা এই কিছু দিন আগের কথা বলছি তোর তিন চার দিন নবরাত্রির time এর কথা বলছি তোকে ঠিক আছে। তো একটা বাচ্চা সকাল বেলা ময়লা ফেলতে নেমেছিল, নিজের বাড়িতে মানে flat বাড়িতে থাকে বুঝেছিস তো ওই flat বাড়িতে তো অনেক কেউ থাকে তো ওখানটা নেবে ছিল আর ময়লা ফেলে আর বাড়ি return যাইনি গায়েব হয়ে গেছে।

আমরা আমাদের কাজ করছি তো মানে তখন ওর মারা খুব tension করছে যে বাড়ির নিচে থেকে কোথা দিয়ে মেয়ে গায়েব গিয়ে গেছে? তারপর পুলিশকে বলেই যাচ্ছে ওর মা রা বার বার গিয়ে তো পুলিশরা কোনো গ্যারেজই করছে না বুঝলি এ বাবা তার পর? তার পর তারপরে ওর মারা পুরো পাড়াকে নিয়ে পুলিশ station এর কাছে গিয়ে খুব ঝামেলা খুব ঝামেলা করেছে। তো অনেক news reporter সব সব চলে এসছে ওখানটায় তারপর কি হয়েছে তোর এখানকার কি বলে তারপরে নাকি জানতে পেরেছে মেয়েটা

হ্যাঁ মেয়েটা হবে তোর তাও আহ ছয় সাত বছরের হ্যাঁ আর murder টা কে করেছে শুনবি? কে shock দিস না ভাই

Murder টা murder টা করেছে ওরই চার তোলার বাড়িতে একটা neighbor থাকে ও, হে ভগবান কেন কি দোষ করেছে মেয়েটা? মেয়েটার এই দোষ কি মেয়ে জন্ম নিয়েছে ঠিক আছে আর ওর কোনো বাচ্চা জন্ম হচ্ছিলো না ওই লোকটার তো ওকে নাকি কোনো তান্ত্রিক ইয়া কোনো সাধু ইয়া কোনো যে তান্ত্রিক ফ্যান্ত্রিক হয় না ওকে বলেছে তুমি যদি কোনো নবরাত্রির time এ কোনো মেয়ে কে যদি তুমি আহ বধ করবে তখন তোমার মানে নিজের বাচ্চা হবে। হে ভগবান আমি তুই এ কথা তা বলবি same একটা case আমি সাবধান india এ দেখছিলাম ভাই এই তান্ত্রিক ফ্যান্ত্রিকের পিছনে পড়লে না এই type এরই জিনিস হয় কি আর বলবো ছি তারপরে পুলিশ আজ কালে যা মানে twenties এর century তে কে ভাই তান্ত্রিক এর বিশ্বাস করে বলতো?

তারপরে আমাদের এখানে কি ঝামেলা কি ঝামেলা তোর মুসলিমরা protest করছে মেয়েটার জন্যে হিন্দুরাও protest করছে মেয়েটার জন্য কিন্তু ওর মা এত বাজে মানে যে বাচ্চাটার মা

আহ এখানটার একটা তোর জাভেদ খান নিয়ে কোনো মন্ত্রী ফন্ত্রী যেটা হয় না ওরা ওর মা কে তোর তিন চার লাখ টাকা ধরিয়ে দিয়েছে ওর মা ওই তিন চার লাখ টাকা ধরে চুপ হয় গেছে। কোনো protest করেনি বাচ্ছাটার জন্য জানিস ছি ছি আর ওর বাবা? মানে পুরো family ওর শান্ত হয়ে গেছে। ছি ছি ছি ছি কি বাজে রে টাকার জন্য নিজের বাচ্চা চলে গেল সেটার কোনো মর্মই নাই। আর কিন্তু যে murder করেছে। ওকে ধরা পড়েছে ও পুলিশ custody তে আছে। ওকে তো murder করে দেওয়া উচিত। বুঝেছি ওর বউ টৌ ওরা ওখানেই আছে ওই flat এই আছে? না না ওর বউটা ওর দেশের বাড়িতে ছিল মানে ওর বাচ্চা না তিন বার miscarriage হয়ে গিয়েছিলো বুঝেছিলি আহ মানে তোর ছেলেটার বাচ্চাটা তিন বার miss courage হয়ে গিয়েছিল তো fourth time যখন ও মানে pregnant হয়েছে বউটা তখন ওই তান্ত্রিক ওকে বলেছে কি তোমরা তুমি যদি কোনো মেয়েটাকে মানে কোনো বাচ্চা মেয়ে কে যদি তুমি বধ করবে তক্ষুনি তোমার নিজের একটা সন্তান হবে। ওই তান্ত্রিক কে ধরে মারা উচিত first এ তো কি জানি কোথা থেকে তান্ত্রিক পেয়েছে দেশের গ্রাম থেকে পেয়েছে নাকি কলকাতারই কেউ কি করে বলবো। কিন্তু এখনও এত পড়া শোনা করে লোক যদি এই গাওয়ার type এর যদি behavior করে রে ভাই তাহলে তো মানে কি বলবো ভাবার বাইরে। আরে সেটাই তো দেখ না পুরো এতো পুরো ওর মানে society পুরো আসে পাশের আহ তিন চারটে area নিয়ে ওকে মানে ওই লোক মানে ওই লোকটার জন্য ওকে protest করেছে বাচ্চাটার জন্য কিন্তু ওর মা এত এর কাজ করেছে যে কি বলবে তুই ওর মা কে এখনো বলতে পারতেছিস ভাই এরকম type এর একটা কান্ড ও তো murder রই হিসাবে ধরা যেতে পারে এভাবে করাটা কত খারাপ ব্যাপার ইয়ার মানে পুরো society ওকে help করছে ওর মেয়ের জন্য protest করছে আর পুলিশ এর সাথে ঝগড়া করছে কি তুমি মানে আমার মেয়ে কে তখন মানে সঙ্গে সঙ্গে যখন ইয়ে হয়েছিল না মানে মেয়েটা যখন তোর আহ হারিয়ে গিয়েছিলো তখন সঙ্গে সঙ্গে ওর মা বাবারা protest করেছে মানে মা বাবারা এ করেছে কি বলবো ওটা কে আহ

তার জন্য কত ঝামেলা করেছে ওর মা বাবা কোনো neighbor তও ওর মায়ের ওই জিনিস তা ভুলে যাচ্ছে বলছে আবার তো যে মানে বাছা তা তো চলেই গিয়েছে তো আমি আর কি করবে এসব করে? আর ওই বাছা তার কোনো ভাইবোন নাই একই ছিল মেয়েটা?

তোদের বাড়ি থেকে কতটা দূরে পাশেই নাকি একটু বেশি দূরে? হ্যাঁ রে তও তোর এখন দিয়ে কতটা হবে এক কিলোমিটার ও আমার বাড়ি থেকে এক কিলোমিটার তা আজকাল কার দিনে না কারোর ওপর এ বিশ্বাস না আর কেউ লোক ভালো না শোন না যদি আমাদের ওই হয় না যে আমাদের বাড়িতে কোনো মানে কোনো মা বাবা নেই বা নিজের মা মানে নিজের বাচ্চাকে কোনো neighbor এর কাছে ছেড়ে দিয়েই মানে কোনো কাজের জন্য যাচ্ছে ওই জিনিসটা তো করতে পারবে না আর একটা জিনিস নাকি এই জিনিসটাও শুনেছি ওই বাচ্চাটাকে rape করে murder করেছে। ছি মানে মানে

ইশ রে

আজকে আমি আসবো না বা আজকে আমি যাচ্ছি বাচ্চাকে নিয়ে যাওয়া যাবে না hospital এ গেলাম বাড়িতে তো কেউ নাই একটু দেখবা তখন কিন্তু কেউ কারোর বাচ্চাকে সবাই জানে আজ কাল কার দিনে কারোর ওপর ভরসা করাই যাবে না। তো কেউ কারোর বাড়ি তে বাছা কে রাখে না। সেটাই তো এইসব এইসব কান্ড হয়েছে আমাদের এইখানে কত ঝামেলা এত protest করেছে সবাই মিলে কি পুলিশের গাড়ি পুলিশের ভ্যান ট্যান সব জ্বালিয়ে ফালিয়ে ওরা মানে protest করেছে কিন্তু ওর মায়ের জন্য ওরা চুপ করে থেকে গেলো। ওদের কে তো থাকতে দেওয়াই উচিত না তাহলে ওই বাচ্চাটার ইয়েতে না কি অবস্থা টাকার জন্য যে লোক কত তা নিচে নামতে পারে মানে সবাই বলে ওর মা ভেবেছে যে এবার আমার তো বাচ্চা নেই তো কি করবো তো টাকা নিয়েই শান্ত হয়ে যাই। ঝগড়া করে কি করবে বাচ্চা থুড়ী return চলে আসবে তাই জন্য একটা মানে হয় না কি

তুই এটাকে smart move বলতে পারিস ভাই এটা তুই আমি থাকলে এই জায়গাতে এই জিনিসটা করতে পারতাম কোনো দিনও? সেটাই তো কোনো দিনও করতে পারতাম না ভাই মানে লোক মানে ঠিকই বলছে মানে এটা একদমই খারাপ দিন চলে আসছে যে কোনো লোক মানে কার ওপরে কে কাকে কার জিনিসটা নিয়ে কার জিনিসটা ইয়ে করে মানে নিজে বড়ো হবে সেটা যদি ওর নিজের মা এরকম করেছে ওর সাথে তখন আর তুই কার কাকেই উম মানে ভরসা করবি? আরে তুই জানিস আমাদের বাড়িতে একটা মানে একটা মেয়ে ওর তিনটা বাচ্চা ঠিক আছে একটা বাচ্চা একদম কোলে ছেলে